এই ফোটোতে কয়েকজন ভদ্রমহিলা আইতে দেখা যার এই ফোটোতে খোলা আকাশ দেখা যার ।

এই ফোটোটা দেখে বোঝা যার যে এটা একটা হোটেল ।

এই ফটোতে মাটি দেখা যার।

এর মইদ্যে একটা দোকানের নাম হইল হিন্দুস্থান মেডিকেল হল ।

এই ফটোতে একটা গেট দেখা যায়।

এর ফটোতে একটা ফ্যান দেখা যার।

এই ফটোতে গেলেন আসে এই ফটোতে বালটি আসে।

এখানে লাল টিশার্ট পরা একটা পুতুলও রাখা আসে।

এই ফোটোটা দেকিয়া বুজা যার যে ইটা একটা স্কুলের গেট ।

এই ফটো -টাতে গ্লাস -এর জানালা দেখা যার ।

এই ফটো -টা দেখিয়া বোঝা যার যে এটা একটা সুইমিং পুল -এর ফটো ।

এই ফটোতে একটা টেবিল ফ্যান দেখা যার।

এই ফটোতে নীচে লাগানো টাইলস দেখা যায়।

এই ফটোটা দেখতে দোকানের মতো।

এই ফোটোতে খোলা আকাশ দেহা যায়।